ও দূরে দেখা যাচ্ছে যে পাহাড়ের চূড়া। কিন্তু এই চূড় গুলো ধূসর কালারের ধূসর রঙের হয়ে আ--

এর মধ্যে দেখা যাচ্ছে যে সামনে একটি বড় বিল্ডিং ও বিল্ডিং টির পাশে একটি ই ইশে ছাদ তোলা হয়েছে একটি মণ্ডপ টাইপের।